সামনে একটা জামাও দেখরাম যেটা বেজান সুন্দর।

সাইডে বেজন মানুষ যায়।

চেয়ারগুলো ভীষণ সুন্দর জায়গাটাও ভীষণ সুন্দর।

সুন্দর লাগে পিসনে ঘরও আসে বেজান বিল্ডিং -এর কালার -টা খুব সুন্দর।

তার মধ্যে টেবিল চেয়ার কম্পিউটার --

কম্পিউটারে জেরক্স করা যায় ফটো তোলা যায়।

এটার মধ্যে সোট সোট পাইপ ফিটিং বেশি।

জায়গাটাও বেজান বড়ো মানুষও বেজান।

গাস দ্যাখলাম সামনে দূরে আরেকটা গাস ।

এখানো একটা মাঠ দেখ্রাম যেটা বেজান বড়।

জায়গাটা খুব সুন্দর লাগের দেখতে।

এখানেও বেজান রকমের গাসপালা পাহাড় আসে।